এটা একটা রেলওয়ে স্টেশন আছে। যাহা একটাও লোক বসে নেই। দুটো তিনটে খালি সিট আছে। আর অনেক পরিষ্কার করে রেল ওয়ে স্টেশন টাকে রেখেছে।

এটা যেমন আমাদেরকে দেখে লাগছে একটা সুপার মার্কেট আছে | যাহা আটা চাওল গ্রসারি শপের পুরো সামান আছে রাখা গ্রসারি | শপে আর সামনে একটা তলিতে পেঁয়াজ রাখা--

এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে যেটা দেখে বুঝতে পাচ্ছেন কি এখন বিল্ডিং -টা রেডি হচ্ছে। তিন চারটে রড -এর বাঁশ দিয়ে বিল্ডিং -টাকে তৈয়ার করছে আর একটাও লোক এখানে দেখতে পাচ্ছি না।

এটা দেখেই লাগছে লিচি আছে যে টেবিল -এর উপরে রাখা আছে আর নিচে তিন চারটা বান্ডাল আছে আর লিচুর পিছনে একটা অনেক বড়ো বক্সা আছে যার মধ্যে আরো লিচু হতে পারে আর নিউসপেপার -ও দেওয়া আছে।